তুই দেখবি এখন যেকোনো ধর তুই এখন যেরকম হয়ে গেছে আ তুই স্টেশনে যা কোথাও যা তুই একটা Charging ছোট Phone টাকে তুই Charge করতে হবে Phone Phone এ Charger টা খুব কিন্তু ছোট হবে Charge করে নিতে পারবি

সবকটাকে নিয়ে তারপরে তো করে charge করতে হবে। এই জায়গাটায় তো অনেক সময় হয় যে তুই হয়তো সেই Time এ সেই Situation নেই যে তোকে এখন তুই ওটাকে বের করে তুই Charge করবি Then এই সেই Time এ তোকে Phone তো সাহায্য করে দিতে পারে কিন্তু কখনোই এটা নয় যে Laptop এর জায়গায় কখনোই একটা Phone যে কোনদিনও নিতে পারে না এবার Either Case এ হচ্ছে তুই সেরকম Type এর User যদি হোস তাহলে কিছুটা কাজ তুই Phone এ বের করে নিতে পারবি কিন্তু বলতে গেলে তুই Percent হয়তো কাজটা তুই Phone এ বের করে দিলে কিন্তু Sixty Percent বের করতে পারবি না। I Think তোর একটু কাজের জন্য Laptop টা বেশি Better কারণ Phone এ যদি একটাই Just System থেকে বেশি পাচ্ছিস তুই Laptop প্রথম Video Consume করতে পারবি ওর প্রত্যেকটা জিনিস ভালো আছে তাহলে তুই একটাই জিনিস যে তুই Backward যে Video ধর তোকে একটা Video তুই তুলতে হবে সেই তোকে এটা Video করতে হবে ভিডিও করে দেবো সেদিন শুধু এই কাজে Phone টা একটু বেশি লাগবে কিন্তু Either মনে হয় না কারণ তুই Laptop এ এখন প্রত্যেকটা Laptop এ front camera আছে যদিও Video Conference তুই Join করতে পারবি। Easy To Use তোর জন্য প্রত্যেকটা কারণ আমরা ছোট থেকেই আমরা Computer এখন Use মানে আমরা Use To হয়ে গেছি Computer এর প্রচন্ড আগে যেরকম একটা মানে ভয় লাগতো Computer কোথায় কি হয়ে যাবে এখন Basically বাচ্চারা পর্যন্ত Computer Class নিচ্ছে আমরা সবাই একটা

তো বোন বলছি যে কাজের সূত্রে তোর Laptop টা বেশি Handy আর বেশি তোর বেশি ভালো তোর জন্য বেশি ভালো হবে একটা Laptop একটা Phone এর থেকে Ok তাহলে Phone এর থেকে Laptop টাই কিনি কারণ Laptop টা আমার জন্য যখন এত সুবিধা দিচ্ছে তাহলে Phone তো এখন রয়েছেই সেটা নিয়ে তো আমার কোনো Problem করছে না

এত কাজে দেবে আমার Basically আমার Basically হ্যাঁ তো Basically Focus তোর হচ্ছে কাজ তোর Focus তো Normal Usage না তো Basically যখন Focus হচ্ছে কাজ Office Work তো Office হোক তোর বেশিরভাগ তোর Handy তোর একটা Phone এর থেকে Laptop সবসময় ওতো বেশি

সেই Time এ বেশিরভাগ সবাই মানে ঘরে বসে কাজ করেছে

তো সেই Time এ Phone এ থাকলে তো কখনোই সেটা সম্ভব হতো না তার জন্য Laptop থাকাতে ওই জিনিসটা প্রচন্ড সুবিধা দিয়েছে আর ঘরে থাকলেও কি ঘরে হয়তো অনেক জনের কাছে Computer আছে But Computer তো আমরা Carry করতে পারবো না তো Computer এর একটা Miniature Version একটা Laptop আছে তো Laptop টা বেশি Handy একটা Phone এর থেকে এখন তোর যা Phone আছো তুই Use করতেই পারবি ওটা আরাম এ কিন্তু কাজের জন্য বললে Laptop Is Better Than A Phone Obviouslly ও আ তাহলে Laptop টাই কিনছি ঠিক আছে আমার একটা কাজ আছে

আচ্ছা নিশ্চয়ই ঠিক আছে Bye বোন।

hello ধর্মেশ. হ্যাঁ রামু বলো. হ্যাঁ, কেমন আছো? এই বেশ মোটামুটি চলে যাচ্ছে. তুমি কেমন আছো? আরে আর বোলো না আমার তো চলে যাচ্ছে. তাছাড়া কি বলো তোমার সঙ্গে ধরো অনেকদিন তো ধরো কথা হয়নি. আর ধরো তুমি এখন ধরো গ্রামে থাকো. তো এবার তুমি ম~ মানে আমি শহরে চলে এসছি. তো এবার তেমন মানে কথাবার্তা হয়নি. আর তোমার number ও ছিল না আমার কাছে. আমি তো ওই সপ্তম কে চেনো? সপ্তম?

হ্যা তো ওর কাছ থেকে তোমার number টা নিলাম আবার আমি বললাম যে না দেখি অ্যাঁ এতদিন কি করছে ভাইটা আমার. তো নিয়ে সবাই ভালো আছো তো বাড়িতে? হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে. উম এখন সবাই বলতে গেলে অ্যাঁ বাড়িতে যারা থাকে তারা সবাই ভালো আছে, আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছি. কেন তোর আবার কি হয়েছে? কি হয়েছে বলতে গেলে অ্যাঁ এখন বুঝতেই তো পারছ আমার এখন Weather টা ঠিক ভালো না. নিয়ে তো শরীরটা একটু মান~ ঠান্ডা লেগে গেছিলো আর কি. হ্যাঁ Weather টা যা চলছে না কি বলব আর মানে উম কখনো ঠান্ডা কখনো গরম. হ্যাঁ মানে নিয়ে যাতা হয়ে যাচ্ছে সবা~ অনেকেরই শুনছি ঠান্ডা লাগছে, তো তোর বাকি বাড়ি~ বাড়ির member গুলো সব ঠিক আছে তো? হ্যাঁ আর বাড়ির সবাই ভালো আছে নিয়ে তো তোমার বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ এই তো বাবার একটু একটু কয়েক~ কিছুদিন আগে একটু ঠান্ডা লেগেছিল. অ্যাঁ তো বাবা এখন তাও ঠিক আছে. আর মা এর তো ধর কি বলবো প্রায়ই ঠাণ্ডা লেগেই থাকে ঠিক আছে সবসময় ধর বাড়িতে জল ঘাটে আর এখানে ধর ওখানে ধর গ্রাম থেকে এসে~ গ্রামে ছিলাম যতদিন তোর সঙ্গে ততদিন তো ধর প্রচুর জল পেতে পারে এখানে জল পাচ্ছে না নিয়ে মায়ের কষ্ট হচ্ছে ঠিক আছে. তো ওই আর কি সব ঠিকঠাক চলে যাচ্ছে. নিয়ে তোদের বল তোদের কাজ ধান্দা কেমন চলছে এখন? হম কাজ চলছে. বলতে গেলে সেরকম ঠিক উম ভালো চলে না কারণ এখন সময় দিতে পারছি না সেই জন্য. আর এমনিতেও

আমি তো এই একটা Office এ কাজ করছি. ওই ওর জন্যই তো চলে আসতে হলো তোদেরকে ছেড়ে তো এখন ভালোও লাগে না. হ্যাঁ, উম আর তাছাড়া গ্রামে চাষবাসটা তো এখন ঠিকঠাক আছে, না এখন কিছু loss হয়েছে. না না এখন loss হচ্ছে না কারণ চাষটা এখন এইদিকে ভালোই হচ্ছে. কারণ উম আগের আগে যেটা হচ্ছে~ হয়েছিল যে আগের বার যেই loss টা ছিল সেই loss টা এখন হয় নাই. চাষটা বেশ ভালোই হয়েছে. সবজির চাষ বুঝতে তো পারছো. হম হম হম , তো কি কি সবজি লাগিয়েছিস তোরা? দেখো সবজি বলতে গেলে অ্যাঁ এখন যেহেতু শীতের সময় তো সেই জন্য এদিকে এখন কপি, অ্যাঁ এরকম কপি ফুলকপি তারপরে তোমার অ্যাঁ সর্ষে এর~ এরকম চাষ হয়. তার মধ্যে ধরো লঙ্কা আছে, বেগুন আছে. ও তাহলে অ্যাঁ উম মানে সব সব~ price খাওয়ার দাওয়ার সবজিগুলো চাষ হয়. আলুটা কখন চাষ হয়? আলুটা? আলুটা দেখো অ্যাঁ চাষ বলতে হলে তোমার ওই বর্ষার আগে লাগায়তো কিন্তু অ্যাঁ আলুটা ধরো এখন উঠবে মানে ধরো যারা লাগিয়েছে যারা ধরো এখন তুলে নিয়ে বাড়ি~ বাড়ি নিয়ে যাবে আলুটা. ও তার মানে বর্ষার আগে ওটা লাগায়. আর এই time এ ওইটাকে মানে তুলে পরে বাড়িতে নিয়ে যায়. তাই তো? হম, ওটাই. মানে উম ধরো কারণ তোমার আলুতে জল যেহেতু বেশি লাগে, নরম মাটি লাগে তো সেই জন্য বুঝতে পারছো. হ্যাঁ হ্যাঁ. আর এমনিতে ধর ফুলকপি বা বাঁধাকপি তো season তো এটাই. তাই না? হম, এখন ফুলকফি, বাধাকফি, বেগুন, এসবের এখন season. হম তো ওগুলো কেমন হচ্ছে? মানে ধর অ্যাঁ ছোটই আছে, না একটু একটু বড় হয়ে গেছে না একটু একটু না, মানে দেখো অ্যাঁ আমরা তোমার অ্যাঁ ফুলকপি, বাঁধাকপির যে কপি~ সবজিগুলো আছে.

ও তো এখন মানে অ্যাঁ কত কি price রেখেছিস ওগুলোর? উম price বলতে গেলে উম সেরকম এখন বেশি নি না. কারণ উম তোমার অ্যাঁ যেহেতু আমরা একাই তো না মানে এইখানটায় গ্রামে প্রায় প্রায় লোকেই সবজি চাষ করে. নিয়ে সেই জন্য দামটা সেরকম থাকে না. সেই জন্য তোমাদের ওই শহরে গিয়ে বিক্রি করে. তো এখন এক একটা কপির দাম তোমার তিরিশ টাকা, অ্যাঁ পঁচিশ টাকা এরকম. ও আর তালে অ্যাঁ তিরিশ টাকা পঁচিশ টাকা যখন বলছিস আর হ্যাঁ গ্রামে তো তোর গ্রামে কি করে বিক্রি করবি? গ্রামে তো ধর বেশিরভাগ মানুষই তো তার চাষ করে তো? তো তাহলে গ্রামে তো ধর কেউ তখন কিনবে না. কারণ সবাই তো তোরা তো ধর কিনিস না. তোরা তোদের নিজের মনেই খাস. তাই তো? হ্যাঁ. আমরা কি জানো তো? মানে ধরো অ্যাঁ বাইরে থেকে কিনলে কি হয়.

কতটা সার দিয়ে চাষ করেছে. আর আমাদের মানে ঘরের চাষ করি. আমাদের ধরো সব ঠিকঠাক রকম অ্যাঁ সার টার দিয়ে চাষ করা হয়. তো কি হয় আমাদের সেই ভয় টা থাকে না যে যদি বাইরে খেয়ে যদি কোনো ক্ষতি হয় এই ভয়টা থাকে না. বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যা সেটা বুঝলাম. আর তাহলে তোদের হ্যাঁ তোদের একদিক থেকে দেখ তোদের এক দিক থেকে কোন সবজি তেমন ভাবে কিনতে হচ্ছে না. হ্যাঁ. আর চালটা মানে কিনতে হয় না. ধানের season তখন চালটা তখন মনে হয় তোরা নামিয়ে নিস.

না দেখো তেলটা তোমার সেরকম কিনতে হয় বলতে গেলে অ্যাঁ চালানোর মতো কিনতে হয়. কিন্তু এখন যেহেতু সর~ সর্ষে হয়ে~ চাষ হয় এদিকে. তো সর্ষে থেকে আমাদের উম এখানটায় সর্ষে চাষ করি. সর্ষে চাষ করে ওটাকে ভালো করে শুকিয়ে আর করে তখন তেল ওইখান থেকে সর্ষে থেকেই হয়ে যায়. আর এমনিতে ধরো অ্যাঁ তোমার যেটা বললে তুমি ডাল এসব চাল ডাল এসব কিনতে হয়. কিন্তু চালটা কিনতে হয় না. কারণ ধানের season আছে. যেহেতু ধান আমরা চাষ করি. তো শুধু আমরা না গ্রামের এখানে প্রত্যেকে ধান চাষ করে. ওইখান থেকে ধরো চাল পাই আমরা. ও তাহলে ধর মানে বেশির ভাগ জিনিসই তোদেরকে কিনতে হচ্ছে না. শুধু তেলটা তো তেলটা যখন এই যে সর্ষের season টা এসছে. তো এই তেলটাকে যদি stock এ রেখে দিস. ধর অ্যাঁ পঞ্চাশ litre বা ষাট litre. হ্যাঁ. তো অত কি তেলও আসে না, না কম কম পরিমানে তেল আসে? না না সেরকম সবাই তো আর সেরকম লাগায় না না. মানে তেল stock এ রাখার মতন. মানে যে~ খাবার মতো যেমন তেলটা দরকার হয় সেরকম ভাবে এখ~ এখানটায় লাগায়. কেউ মানে ব্যবসার মতো লাগানোর জন্য আমাকে এটা রাখতে হবে stock এ. মানে গ্রামে এটা হয় না. মানে ধর খাবার বলতে ধর তোদের ওই ধর সর্ষে তো আর সব সময় চা~ চাষ হয় না. তো এই যে এতদিন অব্দি যে এক বছর যে চালাবি জিনিসটা তো সেইটুকুও যে চালানোর মতন তেল যেটা দরকার সেটাও তো তোরা রাখিস? হ্যাঁ ওটা ওটা রাখি. ও হ্যাঁ তো ওইটা ওটারই কথা বলছিলাম যে তাহলে অত~ মানে তাই মানে বেশিরভাগ কিছু কিনতে হয় না শুধু নুনটাও নুন টুন এগুলো যদি হতো তাহলে চাষে তাহলে এগুলো তো আর কিছুই কিনতে হতো তাই না. হম ওটাই. তাহলে আর কিছু কিনতে হতো না. আর উম কি আর বলবো তোকে~ তোমাকে মানে ধরো কি জানো তো? অ্যাঁ তুই চ~ মানে তুমি চলে যাওয়ার পর এখান থেকে এখন অতটাও ভালো লাগে না বুঝলে তো একা একাই. হ্যাঁ ওটাই. আর আমাদের অ্যাঁ গ্রামের মাঠটা কেমন আছে বল? হ্যাঁ এখন গ্রামের মাঠ বলতে গেলে পুরোটাই সবুজ হয়ে গেছে. কারণ এখন তো সেই ধান চাষ করছে জানো. হম হম হম সেটাই সেটাই দেখতে তো দারুণ ভালো লাগবে. আর খেলার মাঠটা? খেলার মাঠটা বলতে গেলে তোমার খেলার মাঠটা ওই~ ওই রকমই আছে. কারণ এখন অব্দি ওটার কোন পরিবর্তন হয় নি. সেই জন্য. আর অ্যাঁ তোমার অ্যাঁ খেলার মাঠ তুমি যেরকম দেখে গেছিলে ওরকমই আছে. ও তাহলে ধরো মানে কি বলবো, ওই যে পাঁচিল গুলো দেওয়া ছিল just ওমনি ওমনি same ই সবকিছু আছে, school ফুল সব same আছে? হম school মাঠ সব ওই রকমই আছে. এখনো কোনো মানে পরিবর্তন হইনি. হবে বোধহয় এখন যেহেতু বলছিলো তো পরিবর্তন হতে পারে. ও তো তাহলে ওগুলো তো পঞ্চায়েত থেকে মানে তোরা তোদের অ্যাঁ গ্রাম থেকে দরখাস্ত করলে আমাদের মাঠটাকে তো ঠিক কর কারণ ধর ওখানে ধর সবাই খেলে. ঠিক আছে? তারপর ধর কত tournament হয়. আমি শুনেছিলাম যে কিছুদিন আগে একটা tournament হয়েছিল. তো ওটা কি অ্যাঁ মানে হয়েছিল না কি হয়েছিল ব্যাপারটা? হ্যাঁ ওটা হয়েছিল. মানে অ্যাঁ সমস্যা হয়েছিল কিন্তু উম হয়েছিল. কারণ অ্যাঁ ওটার সমস্যা হয়েছিল তোমার কিসের জন্য বলতো? কেন? উম ওটার সমস্যা হয়েছিল আমাদের পাড়ার যে অ্যাঁ senior গুলো আছে ওরা বলতে চাইছিল যে এবার খেলাবো না. কিন্তু আমাদের যে junior আছে ওরা বলছে খেলাবো, যখন ওরা বলছে খেলাতে পারবো তখন খেলাবো. উম কিন্তু ওরা মানে আমাদের senior গুলো মানছিলো না খেলানোর জন্য. সেই জন্য একটু সমস্যা হয়েছিল. ও নিয়ে তারপর কি হলো? দিয়ে তারপর junior রা ওরাই বললো যে অ্যাঁ senior রা বলল যে যা মনে হচ্ছে মানে তোরা যদি ভালো বুঝিস তো কর. সেই জন্য মানে match টা করলো tournament টা. তো tournament এ মানে করে~ করলো তো বটেই senior দের বিরুদ্ধে গিয়ে. তো but tournament টা কেমন হয়েছিল? হ্যাঁ বেশ উম ভালোই হল. তোমার অনেক জায়গা থেকে team এসছিল. তো সে~ শুধু গ্রাম থেকে না শহর থেকেও এসছিল team. ও শহর থেকে team রা এসেছিল?

তোমার অ্যাঁ শহর থেকে বেশি বলতে গেলে অ্যাঁ কজন এসছিল? কটা team এসছিল? দুটো, তিনটে team এসছিল ও কোথাকার শহর থেকে এসছিল team? শহর থেকে বলতে গেলে অ্যাঁ এখান থেকে একটা ছিল অ্যাঁ পূর্ব মে~ পূর্ব বর্ধমান থেকে একটা. অ্যাঁ আর আরেকটা এসছিল মুর্শিদাবাদ থেকে আর একটা এদিকে কোথায় ওটার নাম বলে ওটা ঠিক মনে পড়ছে না আমার ও নিয়ে খেলাটা ঠিকঠাক হলো তো? হ্যাঁ একদম ভালোই খেলা হয়েছে. ও আর কোনো ঝামেলা বাহঃ আর কোনো কিছু? না না কোনো ঝামেলা হয়নি অ্যাঁ কারণ ঝামেলা হতে দেয়নি. যেহেতু ধরো কি হয়েছে মানে আগে থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ঝামেলা হতে পারে. তো সেই জন্য আমাদের যে committee ছিল committee র যে সদস্য আমরা বাড়িয়ে দিয়েছিলাম. যে যেমন ঝামেলা না হয় বলে. ও নিয়ে last এ খেলাতে semifinal এ কে কোন কোন team উঠেছিল?

বাকি দুটো অ্যাঁ তোমার যেটা semifinal ছিল সেটা হচ্ছিল তোমার অ্যাঁ এই কি নাম বলছে এটা মারগ্রাম আর তোমার রামপুরহাট. ও নিয়ে final এ তাহলে কে কে খেলল? final এ মুর্শিদাবাদ আর রামপুরহাট. ও মানে তোদে~ আমাদের গ্রামের team টা হেরে গেছিলো? হ্যাঁ আমাদের গ্রামের team টা শহরে~ শহরে মানে semifinal এ হেরে গেছিলো. তো আমাদের গ্রামের team থেকে কে কে খেলছিল রে? উম দেখো গ্রামের team থেকে অ্যাঁ কে কে খেলছিল বলতে গেলে তুমি তো চলে যাচ্ছ তুমি এখন খেলছো না, তো আমাদের গ্রাম থেকে যে বিজয় অ্যাঁ ছিল, তোমার প্রণব ছিল, তারপরে অজিত ছিল. অ্যাঁ আরো মানে ছিল যে যে খেলে গেছিল সে মানে দেখে গেছো সবাই খেলছিল.

ও তাহলে ও না ও তো ধর মানে খুব ভালোই goalkeeping করে, ঠিক আছে. তাছাড়া ধরো এই বিজয় প্রণবেদের দুজনের striker এর combination টা আমি দেখে এসছি. খুবই ভালো. ঠিক আছে. খুবই ভালো বলতে মানে বলার বাইরে. ঠিক আছে. ওদের যে corner এর যে head এর যা goal, আমি তো দেখেছি ওদেরকে আর মানে কি বলবো সব দিক থেকে ভালো আর তুই কি এখন goal কি practice করছিস না ছেড়ে দিয়েছিস? আমি করছি বলতে গেলে এখন সেরকম যাওয়া হয় না কারণ যেহেতু ভোরবেলায় অ্যাঁ practice করছে তো আর এখন শীতকাল বুঝতেই পারছো উঠতে অসুবিধা হচ্ছে. আরে কিসের শীত? খেলার সময় খেলার সঙ্গে ধর শীত, গ্রীষ্ম বলে তো আর কোন কিছু matter করে না. ঠিক আছে. তো একটু তাড়াতাড়ি ওঠ. আর এই তো আর তো দু দিন মানে মনে হয় শীত আর তাছাড়া ধর চুলের শীত টা প্রায়ই চলে গেছে এখন তো তাও অতটা ঠান্ডা লাগে না.

আমাদের নিজের ঘরে যদি দুটো তিনটে goalkeeper হয় তাহলে কি বলতো খেলাতে একটা আলাদা support পাওয়া যাবে. তাই না? হম আরে এমনিতেও তুমি তো তুমি দেখো গ্রামের দিকটাই মানে শীত টা একটু বেশিই পড়ে. তুমি উম তুমি তো জানোই. আরে আমি হ্যাঁ তখন ছিলাম তখন তো বুঝতে পারতাম. But এখন কি করে বলবো বল অনেকদিন তো আমি চলে এসছি বাইরে তো এবার এখানে ধর অতটাও পরিমাণে শীত নেই, ঠিক আছে. তাও ঠান্ডা লাগে মাঝে মধ্যে but অতটাও শীত নেই. কারণ ধর খুবই গ্যাঞ্জাম পরিবেশ তো. গ্রামের মতন তত ফাঁকা বাহঃ others কোন কিছু নেই. অত গাছপালা অত পুকুর তার জন্য আমাদের এদিকে ঠান্ডাটা অতটা পরে না. তো গ্রামে এখনো সেই পুকুর গুলো আছে যেগুলোতে আমরা তো স্নান করতাম, মজা করতাম. হম পুকুরগুলো এখনো আছে বলতে গেলে অ্যাঁ আগে যেরকম দেখে গেছিলিস অ্যাঁ দেখে গেছিলা সেরকম কিন্তু আর নেই. কিন্তু আ~ আগের থেকে এখন পরিষ্কার ভালো হয়ে গেছে.

হ্যাঁ পুকুরে বলতে গেলে দেখো আগে যে বাড়ির পাশে পুকুরটা ছিল ওটাতে স্নান করতাম. কিন্তু এখন আর ওটাতে করি না. কারণ উম ওটা তোমার অ্যাঁ জলটা একটু অল্প আছে. আর ঠান্ডার সময় তো, সেই জন্য যে মাঠের ধারে পুকুরটা আছে, অ্যাঁ চক্রবর্তীর নাম শুনে~ মনে আছে বোধহয়.

হ্যাঁ তা আমরা ওই চক্রবতীতে ওখানে এখন স্নান করি. ও তাই. তো ওটা মনে থাকবে না বল. আগে কত মজা করতাম বলতো ওই পুকুরে গিয়ে. হ্যাঁ অ্যাঁ ওটা ওটা ওটা ভোলার কথা ভোলার ইয়ে নয়. মানে আমরা যা মজা করেছি ওই চকরবতীতে এসে স্নান করে, স্নান করতে এসে. হম আর তাছাড়া তোর বাড়ির পাশে পুকুরটাও তো আর কতটা ভালো ছিল. তোর বাড়ির ছাদ দিয়ে উঠতাম ছাদ থেকে লাফাতাম জলে মানে কি মজা করতাম বলতো. হম ছাদ দেখে হ্যাঁ আর মনে তোর~ তোমার বোধহয় মনে আছে যে ওই পুকুরে আমরা মাছও ধরেছি. হ্যাঁ হ্যাঁ সেই একবার সেই তোর ছিপটা ভেঙে গেছিল নিয়ে সেই জলে লাফিয়ে বাপরে বাপ তুই যা মাছটাকে তুললি না, মানে কি বলবো. হম , মনে আছে তাহলে তোমার? হ্যাঁ চলে এসেছি হয়তো শহরে but গ্রামের অনেক স্মৃতিগুলোই মনে আছে. কিন্তু কি করবো বল এত কাজের চাপ যে গ্রামের বাড়ি যাওয়া হয় না. হ্যাঁ, তাই জন্য খারাপও লাগে. তো আর বাকিরা সবাই গ্রামে সব ঠিকঠাক আছে? আচ্ছা বেশ.

হম রাখো ta-ta.

আচ্ছা আজকে আমরা আলোচনা করতে চাইছি সুন্দরবনে এ শিশুদের বেড়ে ওঠা নিয়ে সুন্দরবনে শিশুদের বেড়ে ওঠা তো আমরা আ

এ তার থেকে কিন্তু অন্যভাবে বেড়ে ওঠে কেন সুন্দরবনের আ শিশুকে কিন্তু আ প্রকৃতির অনেক চাপ মাথায় নিয়ে তাদের জন্মগ্রহণ করতে হয়